হ্যাঁ এমন একটা জিনিস দেখো সুধু বসন্ত কালে দেখা যায় অন্য মাসে কিন্তু ডাকে না অ্যাঁ হ্যাঁ এটা সুধু বসন্ত এই দেখা যায় কোকিলের ডাক যদি মানে কেউ উপভোগ করতে চায় তবে আমি বলব তাকে যে বাংলাদেশে আসাটাই ভালো কারণ বাংলাদেশে বসন্তের কোকিলের ডাক কিন্তু অনেক অনেক অনেক সুন্দর মানে একদম মধুর হ্যাঁ মধুর মত একবারে মধুর মত ঠিক বলেছ এর মধুর উপরে আর কিছু হয় না

হ্যাঁ গ্রীষ্মতে বিভিন্ন ফল ফলাদি হয় আর কি গ্রীষ্মতে মনে হয় অনমানিক সব থেকে বেশি ফল ফলে গ্রীষ্ম কালীন সময় যাম, আম, কাঁঠাল, লিচু এগুলো সব তো গ্রীষ্ম কালীন ফল, গ্রীষ্ম কালীন সময় বেশি হয়

বনে বিভিন্ন হরেক রকমের ফল কিন্তু ফলে এই গ্রীষ্ম কালীন সময় দেখায়

হ্যাঁ যদিও আমি ভারতে জানি বন্ধু অ্যাঁ তারপরও আমার মনে হয় যে আমাদের দেশটাই সেরা এদিক থেকে যাচ্ছে তোমার আম তো অনেক সুস্বাদু অনেক সুস্বাদু একটি ফল হ্যাঁ বন্ধু আম আসলে সুস্বাদু ফল তারপরে লিচু বল যেদিকেই বল কাঁঠালের কথা তো বলবোই না কাঁঠাল আমাদের জাতীয় ফল কাঁঠাল খেতে আমার খুব ভালো লাগে এবার তোমার কেমন লাগে আমি জানিনা

অনেক ভালো লাগে, কাঁঠাল আমাদের দেশের জাতীয় ফল এটা আমাদের দেশের অ্যাঁ সবার এ খেতে ভালো লাগে কাঁঠাল জিনিসটা আবার দেখো কাঁঠাল বন্ধু তুমি লক্ষ্য করেছ যে কাঁঠালের কিন্তু সবকিছুই মানুষ অ্যাঁ খায় এখন দেখা যাচ্ছে পাকাও খায় হ্যাঁ কাঁটা পাকা দুটাই চলে এখন, কাঁটা এন কাঁচা থাকলে তোমার এরা হচ্ছে রান্না করে খায় আর পাকলে ওটাতো এমনি, খাওয়া যায় আর কি এটা শুধু কিন্তু বাংলাদেশের মানুষ গুলোই উপভোগ করতে পারে কারণ বাংলাদেশ ছয় ঋতুর দেশ তুমি প্রথমেই বলেছ বাংলাদেশ ছয় ঋতুর দেশ অ্যাঁ তুমি ঠিকই বলেছ যে এই ঋতুভিত্তিক আমাদের কিন্তু অনেক রকমের ফল ফলাদি ফলে অ্যাঁ আবহাওয়ার পরিবর্তন হয় ইটা সুধু আমরাই উপভোগ করতে পারি বলে আমি মনে করি হ্যাঁ আর তো বর্ষাকাল আছে সেই বর্ষাকালে অনেক মাছ, মাছের কথা আর কি বলব মাছ তো বর্ষাকালে মাছের অভাব নেই, খাল না যেখানে যাবে সেখানেই মাছ তোমার বর্ষাকালে দেখা যাচ্ছে, খাল বিল কিন্তু ভরা যৌবন ফিরে পায় ওগুলো মনে করি আমি, দেখা যাচ্ছে খাল বিল সব কিছুই পানিতে জরাজিন্ন হয়ে থাকে সব যেখানে যাবে সেখানেই মাছ হ্যাঁ হ্যাঁ তোমার আসলেই মাছ তোমার যে হারে জেলে রা মাছ ধরে সে হারে আমরা পাই আবার পাই ও না আরকি তারা মজুত করে রাখে, আর কি total তোমার হচ্ছে বর্ষা কাল টা খুব সুন্দর লাগে আমার কাছে টিপ টিপ ঝুর ঝুর বৃষ্টি যখন তখন বৃষ্টি চলে আসছে আবার রোধ বের হচ্ছে আরেটা সেই রকম একটা আবহাওয়া হ্যাঁ তুমি এটা ঠিকই বলছ মজার একটি দেখার মত কিন্তু আবহাওয়া, যে তোমার হালকা বৃষ্টি হচ্ছে তার মধ্যে অ্যাঁ ও রোধ বের হচ্ছে আবার বৃষ্টি হচ্ছে আসলে আচমকাই ভিজিয়ে দিয়ে চলে যাচ্ছে এটা খুব একটা ভালো মনে কর মজার বিষয় কিন্তু নি কিরকম ভাবে কোনদিন ভিজেছ র=এরম ভাবে হুট করে বৃষ্টি এসে ভিজায় দিয়ে চলে গেল হ্যাঁ বন্ধু আমি এরকম situation এ একবার পড়ছিলাম, যে আমি অ্যাঁ ও বাইরে যাচ্ছি, এই সময় তোমার রোধ বের হইসে, আবার হটাত করে বৃষ্টি নেবে গেল, তখন আসলে, অ্যাঁ খুব একটা খুব ভালো লাগলো যে এই জিনিষটা আমি উপভোগ করতে অএরেছে, তোমার কখনো হয়েছে এমন হ্যাঁ বন্ধু হয়েছে ওই জন্য তো তোমাকে বললাম যে হয়েছে নাকি

সবসময় কাছে এখন থেকে ছাতা রাখা লাগবে যখন বর্ষাকাল আসবে ধরো, বর্ষা কালে তো ছাতা ছাড়া উপায় নেই অ্যাঁ হ্যাঁ বর্ষা আসলে বাঙ্গালীদের কিন্তু একটা কথাই আছে যে বর্ষার ছাতা এবং শীতের কাঁথা কখনো ছাড়তে নেই হ্যাঁ বন্ধু তুমি আমায় এ কথাটা বলতে যাচ্ছিলাম এক্তুয়াগেই তুমি বললে, আসলে খুব একটি ভালো আবহাওয়া এই শীত, বর্ষা, গ্রীষ্ম, সরত, হেমন্ত তারপরে

আ হ্যাঁ এই গুলো আসলেই আরকি এত উপভোগ্যমূলক আবহাওয়া সব সময় সব সব আবু হাওয়াই উপভোগ করা যায়

হ্যাঁ বন্ধু এটা আমি খুব ভালোভাবে লক্ষ্য করেছি অ্যাঁ তুমি খুব মানে important একটি কথা বলেছো উম যে দেখা যাচ্ছে বায়ু ধুসনের ফলে কিন্তু তোমার আবহাওয়া দেখা যাচ্ছে অনেক টাই নষ্ট হয়ে যাচ্ছে অ্যাঁ যেগুলো আমাদের প্রো~ প্রাকিতিক মানে প্রকিতির ওপরে কিন্তু অনেক বড় প্রভাব ফেলতে পারে বিরূপ বিরূপ প্রভাব ফেল ফেলছে আরকি হ্যাঁ বিরূপ প্রভাব ফেলতে পারে তোমার হচ্ছে এ জি এ তোমার যানবাহনের যে হচ্ছে যে তোমার ধোঁয়া, তেল তেল গেসের যে ধোয়া যান বহন চ~ চলার পরে, এটা আমাদের পরিবেশের জন্য খুব খারাপ

দেখা যাচ্ছে কাল ভাটে ইন ইন যেমন ইটের তোমার ভাটা টাটা আছে এগুলোতে অনেক কিন্তু আবার দেখা যাচ্ছে সমস্যা হতে পারে হ্যাঁ nitrogen gas এগুলো আসলে আমাদের পৃথিবীর, মানে সবার সব সব সময় সব জায়গার জন্যে আরকি খারাপ হ্যাঁ তবে আমি করি যে গাছ কাটা নিধন হেকে আমাদের গাছ কাটা থেকে রক্ষা করতে পারব যদি আমরা সবাই সচেতন হই তারপরে বায়ু দূষণ থেকেও রক্ষা করা সম্ভব কিন্তু অনেকটাই হ্যাঁ হ্যাঁ বন্ধু তুমি মানে ঠিক বলেছ আমাদের দেশে অনেক পরিমান গাছ নিধন হয় আমাদের দেশ কি পুরা দেশ সব সময় সব জায়গাতে আর কি গাছ নিধন করার আসলে ঠিক নাই, একটি গাছ লাগালে আমরা পড়েছি পাঁচটা গাছ লাগাতে হয়, এখন তো তা মানুষের উপর দেখা যায় না। হ্যাঁ বন্ধু তবে বিষয় নিয়ে তোমার সথে কথা বলে অনেক ভালো লাগসে, যে আবহাওয়া সম্পর্কে আমরা দুজন আলোচনা করলাম অনেক কিছু জানা অজানা জানলাম, আমার কিন্তু অনেক ভালো লাগছে তোমার সাথে কথা বলে হ্যাঁ বন্ধু আমারও ভালো লাগসে আশা করি আমরা আরও সামনে অনেক topic নিয়ে আলোচনা করব বিশেষ করে এ topic টা আলোচনা করা দরকার ছিল আমাদের. এজন্যে

আগে phone দি. আচ্ছা বন্ধু আবার পরে হবে, আচ্ছা.

নমস্কার আমি আপনাকে কীভাবে সাহায্য করতে পারি? sir আমার একটা আহ modem আছে যেখানে আমি যখন internet use করতে চাইছি এখানে কোনো মতে internet টা আমি use করতে পারছি না মানে বলতে বলেছি আমি কী অসুবিধা টা হচ্ছে internet টা sir যখনই আমি start করছি না internet একেবারে use হচ্ছে না শুধু buffering buffering এমনি হয়ে যাচ্ছে সাথে সাথে যখন এই problem টা যখনই আমি face করছি আমি আপনাদের app এও check করছি ওইখানেও internet এর speed

আপনার যে internet speed এর অসুবিধা হচ্ছে বলছেন তার জন্য আন্তরিক ভাবে দুঃখিত বা আপনাকে এই ধরণের সমস্যা face করতে হচ্ছে আর আপনি বলছেন যে আপনি modem এর মাধ্যমে করছেন portable modem তো? হ্যাঁ

একদমই use করতে পারছিনা মানে সকালবেলা টা তবুও একটু use হচ্ছে সন্ধে ছ'টা সাড়ে ছ'টা এমনি হয়ে যাচ্ছে তো আমি এত internet slow হয়ে যাচ্ছে মানে Google page টা খুলতেও আপনার দু minute time লাগছে আমি যখন

so আপনার data speed এ প্রচন্ড রকম অসুবিধা হচ্ছে আপনি বলছেন তো আপনার কী কোনো particular website এ সমস্যা হচ্ছে না সমস্ত website এই data speed এর সমস্যা টা হচ্ছে? এটা সমস্ত website এ আমি বলেছি না যে এটা Google খুলছি তাতেও Google এ এমনি problems, speed test dot net খুলছি তাতেও আর কোনো যদি আমি video website খুলি তালে তো কোনো কথাই নাই সে page এর যেটা logo আসে সে logo টাও আসছে না তো আপনি কী check করে দেখেছেন যে আপনার number এর data balance রয়েছে কিনা? আমার তো দেখুন per day data প্রত্যেকদিন renew হয়ে যাচ্ছে আমার দেড় GB data আছে আমি তার মধ্যে একটা modem use করে আমি পাঁচশো MB data use করতে পারছি না তালে আপনি বলছেন যে আপনার data balance রয়েছে তবুও আপনি use করতে পারছেন না দেখুন এটা দুরকম ভাবে data speed এর issue হতে পারে এটা আপনার modem এর জন্য issue হতে পারে এটা আপনার network এর জন্য issue হতে পারে ঠিক আছে? তো আপনা~আপনাকে আমি দুরকম ভাবেই সাহায্য করবো যাতে আপনার problem টা solve হয়ে যাই তো প্রথমত আপনাকে আমি বলে রাখি একবার আপনার modem টাকে reset করে দেখুন, আপনি কী reset করেছেন? না reset কীভাবে করে আমি জানিনা আপনাকে আমি বলে দিচ্ছি কীভাবে modem reset করে প্রথমত আপনার modem টাকে on রাখুন আচ্ছা on রাখার পর পিছনের যে cover টা রয়েছে আপনার হম

ওখানে দেখুন reset বলে লেখা আছে আবার একটা ছোট্ট hole রয়েছে

তো এইযে reset hole টা রয়েছে reset button এর hole এর মধ্যে রয়েছে so hole এর জায়গায় এরকম একটা কোনো paper clip বা PIN দিয়ে আপনি ওখানে এক থেকে পাঁচ second এর মতো একটু press করুন then আপনার device এরপর automatic restart হবে ঠিক আছে? auto restart হবে that means আপনার reset হয়ে গেলো so একবার reset করে দেখবেন যে আপনার প্রথমত problem টা solve হচ্ছে কী okay? okay তাহলে একটা জিনিস বলছিলাম এই যে আপনি যেটা বলছেন একটা paper clip দিয়ে বা এইসব দিয়ে করতে এটা তো long press করলে তো ধরুন button টাও তো problem হয়ে যেতে পারে না? আপনার paper clip বা pin বা আপনার যে sim ejector রয়েছে

sim ejector দিয়ে press করুন কোনো অসুবিধা নেই ওটা তো long press বলতে এক থেকে পাঁচ second এটা বেশি বড়ো long press নয় হালকা করে press করবেন ছোটো button তো

that means reset হয়ে গেছে reset হওয়ার পর এরপর use করে দেখুন যে আপনার speed এর সমস্যাটা হচ্ছে কিনা আবার সঙ্গে সঙ্গে বলবো আপনি কোন browser সব থেকে বেশি use করেন? আমার তো use করি সব browser ই আমি check করেছি Google chrome বলুন বা fire~firefox opera যতগুলো আছে আমি check করেছি সবেতেই same problem হচ্ছে আপনি যে যে browser গুলো use করেন mainly যে browser টা সবথেকে বেশি use করেন আপনি এক কাজ করবেন সে browser টাকে খুলবেন প্রথমে আপনি computer এর মাধ্যমে করেন না mobile এর মাধ্যমে? আমি দুটোতেই use করি sir তো browser থেকে একবার open করে browser টার যে আহ settings এ যাবেন then ওখানে clear cookies, clear histories এগুলো থাকে একবার clear করবেন কেমন?

এবং তারপর দেখবেন যে speed এর কোনো changes আসছে কিনা কারণ যখন cookies জমা হয়ে যাই অনেক ক্ষেত্রেই speed এর issue হয় তো সেটাকে একবার clear করে নেবেন আর আপনি যেমন বলেছেন যে particular evening time এ আপনার speed এর issue হচ্ছে mainly

maybe ওই time এ traffic বেশি হওয়ার জন্য আপনার speed এর issue হচ্ছে আমি একবার check করে দেখে নিচ্ছি আপনার location টা একটু বলবেন, কোন location এ রয়েছেন আপনি? এটা sir কোলকাতা কোলকাতার কোন side এ বা কোন বা pin code কতো আছে? seven one trip আহ এইটা seven triple zero nine one seven triple zero nine one ঠিক আছে আমি একটু check করে দেখে নিচ্ছি যে area ই network related কোনো সমস্যা হয়েছে কিনা যে আপনি যে pin code বলছেন এই area তে সামান্য একটু traffic এর issue আছে কারণ অনেক লোক একসঙ্গে মনে করুণ particularly use করার জন্য আপনার traffic এর একটু issue হওয়ার জন্য আপনার speed টা কম হচ্ছে তো এটা temporary issue কিছু time বাদে automatic এটা ঠিক হয়ে যাবে traffic এর জন্য কারন এখন বিভিন্ন রকম মনে করুণ IPL খেলা চলার জন্য evening time এ অনেক লোক একসঙ্গে use করে এটার সঙ্গে সঙ্গে আমি একটা complain ও নিয়ে নিচ্ছি যাতে আপনার area ই যে সমস্যাটা হচ্ছে এই সমস্যাটা তারাতারি solve হয়ে যাই কেমন?

IPL চলে আপনার সন্ধের বেলাতে আমি সকাল থেকেই use করছি সকালেও problem night এ use করছি night এও problem continuous problem টা তো হয়েই আসছে তো particular time যেটা বললাম ঐখানে তো মানে একফোঁটাই use করতে পারছিনা আর সকাল দিকে যদি আমি use করছি কোনোরকমে Google page খুলতেও আপনার তিন minute লাগছে এতোটাই slow internet তাহলে এতে এ এ সেক্ষেত্রে huge customer base আমরা আমি দিতে বলি নাই company নিয়েছে সেক্ষেত্রে আমি তো recharge করেছি আমাকে তো problem টা তো solve করে দিতে হবে না? অবশ্যই অবশ্যই আপনার যে অসুবিধাটা হচ্ছে তার জন্য আমি বুঝতে পারছি সেইজন্য আমি আপনার complain raise করছি যাতে আপনার problem টা solve হয়ে যাই complain টা আমরা এখান থেকে raise করে আমাদের যে technical team আছে তাঁদের কাছে forward করা হবে okay? তাদের তরফ থেকে আপনার problem টা solve হয়ে যাবে so এটার জন্য আমাদের কিছু কিছু তথ্য লাগবে সেই তথ্য গুলো দিয়ে যদি একটু সাহায্য করেন আমাদের সুবিধা হবে অবশ্যই বলুন যে আপনার আহ address যেটা আছে address টা আপনি বলবেন কোন location? লিখে নিন sector five কোলকাতা sector five কোলকাতা পুরো address টা বললে একটু সুবিধা হয়

okay so আহ আপনার handset model টা একটু বলবেন

Jiofi model?

কলেজ মোড় নিজে একটা landmark আছে কলেজ মোড় নিজে একটা landmark দেখুন কলেজ মোড় এর আশেপাশে আপনার যেখানে রয়েছেন কোনো building? DN five লিখে নিন DN five okay আচ্ছা আপনি বলছেন যে পুরোদিনই হচ্ছে কিন্তু evening time এ সব থেকে বেশি হচ্ছে পুরোদিনই তো problem তো পুরোদিনই আছে evening time এ net টা শুধু নামে on থাকে কিছুই কাজ হয়না আর পুরোদিন তো আপনি চা আহ speed test dot net যদি আমি browser টা মানে browser এ আমি speed test dot net open করলাম ওনারাও test করতে পারছেন না যে কী speed ওনারা বার বার লিখে দিচ্ছে try again try again in fact আমি mobile এও app টা download করেছি mobile এ কিচ্ছু show করছে না শুধু বারবার try again যে server আপনাদের যেটা server এর সাথে connect হয় কোন server এর সাথে করা আছে আপনাদের internet connectivity সেইটাও পর্যন্ত ওরা আহ extract করতে পারছেন না এতটাই slow internet ঠিক আছে so আমি এখান থেকে complain টা raise করে দিচ্ছি ঠিক আছে আপনার যে problem টা হচ্ছে so complain number টা আপনার mobile এ SMS এর মাধ্যমে পাঠিয়ে দেওয়া হচ্ছে

এবং আহ এটার জন্য আপনার বাহাত্তর ঘন্টা সময় লাগবে so বাহাত্তর ঘণ্টার মধ্যে আমাদের technical team এর তরফ থেকে আপনার সঙ্গে যোগাযোগ করে নেওয়া হবে

sir এতদিন ধরে problem টা face করছি যেটা মানে use করতেই পারছি না এখনো আপনার এই একটা slow internet problem টা solve করতে আপনি বলছেন এখনো আমাকে আপনাকে বাহাত্তর ঘন্টা দিতে হবে

একটা internet এ যেটা two G বলবেন two G এর থেকেও যদি কোনো slow speed হয় সেটা হচ্ছে আপনাদের internet এতোটাই slow two G তেও তবু Google খুলতে এক minute এ খুলতো four G আসার পর এটা কিন্তু আপনাদের net এ তিন minute লাগে একটা Google page খুলতে হ্যাঁ আমি বুঝতে পারছি আপনি খুব অসুবিধা face করছেন বলে আপনি এ ধরণের বলছেন কিন্তু দেখুন একটা যদি complain না হয় সেটা technical team এর তরফ থেকে check করে check করার পর ওটাকে resolve করা হয় তো আমি আপনাকে বলে দিতে পারি না যে দু ঘন্টার মধ্যে problem টা solve হয়ে যাবে কারণ আমি যদি আপনাকে দু ঘণ্টা time বলি দু ঘন্টার পরে আপনি বলবেন আপনারাই আমাকে বলেছেন দু ঘণ্টা time but এখনো resolve হয়নি but সেটা তো একটা কাজ করতে time লাগে sir আপনি আপনার complain টা জানিয়েছেন complain টা আমাদের তরফ থেকে forward করা হয়েছে আপনি নিশ্চিন্তে থাকতে পারেন আপনার problem solve হয়ে যাবে বুঝতে পারছি যে আপনার অনেকদিন ধরে প্রবলেম টা face করছেন তো আশা করি খুব তাড়াতাড়ি আপনার problem solve হয়ে যাবে আর আপনাকে এ ধরণের সমস্যার সম্মুখীন হতে হবে না

ভালো ভাবে internet টা use করতে পারবেন sir sir problem তো আপনি বলছেন solve হয়ে যাবে আমি সারাদিনে আমার আহ wifi টা charge দিয়েই শুধু রাখা হয় কেননা ঐ জানেন কোনদিন charge আর শেষ হয়না কেননা এতটাই slow speed

একদম টেনে টেনে কোনোরকমে খোলা ও হয় একটা send করলাম mail টা লিখে সে mail টা send করবো তো সে mail আর send হবে না draft এই save হয়ে যাবে বারবার refresh করলেও যাই না তা আপনি কী sim টা কী অন্য কোনো device এ একবার লাগিয়ে দেখেছেন যে speed এর issue আসছে কিনা? আমি sim টাকে প্রথমে আহ modem এ use করতাম modem change করে আহ portable hotspot নিলাম portable hotspot এও same issue আমি ভাবলাম যদি router এ problem হয় আমি mobile এ করলাম mobile এও in fact same issue mobile এ এই sim টা use করে আমি অন্য sim এই sim টা লাগিয়ে আমি অন্য sim দিয়ে আহ আপনাদের আমার যেটা app আছে net আহ test এর জন্য net এর speed test সেটা আমি download করলাম speed test dot net তারপরে এই sim এ আমি net টা swap করলাম যেটা আপনাকে বললাম যে net এর কোনো speed ই দেখাচ্ছে না ওরা শুধু বারবার একটাই error message দেখিয়ে দিচ্ছে try again try again

বুঝতে পারছি sir আপনার যে অসুবিধা হচ্ছে তার জন্য আন্তরিকভাবে দুঃখিত কিন্তু আপনি এতদিন problem টা face করেছেন আর আমাদেরকে তিনদিন মানে বাহাত্তর ঘন্টা সময় দিন

slow

sir এইযে slow speed internet যে problem টা হচ্ছে এইটা আমরা কেনো করবো আপনাদের end থেকে তো এটা check করা উচিত দেখুন sir traffic কখন কোন জায়গায়টাই কত বেশি হবে সেটা তো বলা যায়না কেননা এটা হচ্ছে wireless service মনে করুন একটা tower range এর মধ্যে পাচহাজার ঠিক আছে? সেই tower capability এর মধ্যে হঠাৎ যদি আঠহাজার আঠহাজার মানুষ internet access করে automatic speed টা divided হয়ে যাই অতগুলো লোকের মাঝে তখন internet টা slow হয়ে যাই এবং wireless service কেও জানেনা যে ওই time এ ওই মুহুর্তে কতজন আসবে প্রথমত এবং আপনি যে জায়গায় বলছেন সেটা একটা popular place তো সেখানে automatic

আপনি আমাদেরকে আর কিছু time দিন দেখুন আপনার কাছে time চাওয়া হয়েছে resolve এর জন্য যে time টা আমাদের লাগে সেই time টা দিন দেখুন আপনার problem solve হয়ে যাবে আর কোনো issue থাকবে না আপনার

তখন আপনি mobile access করুন বা আপনি Jiofi access করুন কোনো কিছুতে আপনার সমস্যা হবে না ঠিক আছে sir ধন্যবাদ আপনার মূল্যবান সময় দেওয়ার জন্য ধন্যবাদ

এইতো তুই কেমন আছিস? ভালো আছি আর সব খবর কী? এইতো চলছে আর বলিসনা আমার phone টা না ভেঙে গেছে ভালোই হয়েছে যে তুই phone করেছিস আমি তোকে phone করতেই যেতাম, আরে

আর বলিসনা এই হাত থেকে পড়লো ভেঙে গেলো, একদম বাজে অবস্থা দোকানে দেখালাম বললো এই আপনার যা যা ঠিক করতে যেই খরচা পড়বে তাতে আপনার নতুন phone কিনে নেওয়াই ভালো।

তার মানে display টা তে সমস্যা হয়েছে । display তে সমস্যা হয়েছে আমিতো ওই phone টা use ও করছিনা আমার ওই পুরোনো phone টা তেই এখন SIM টা ব ইয়ে করে লাগিয়ে চলছে বুঝলি? আচ্ছা তাহলে নতুন phone কী কিনবি কিছু ভেবেছিস? না না আমি তো জানিস এই phone এর ব্যাপারে বিশেষ বুঝিনা, এই phone টাও যখন কিনেছি তোর কাছ থেকে idea নিয়েই কিনেছিলাম, তো আমি তোকে ওইজন্যই phone করছিলাম যে কী করবো বল এই phone টা কেই কি সারিয়ে নেবো না নতুন phone কিনবো, আর যদি নতুন phone কিনি তাহলে কী কিনলে ভালো হয়? না না তাহলে যদি ওখানে যখন দেখিয়েছিস সেরকম বলেছে যে অনেক বেশি খরচা হবে সেক্ষেত্রে ওই phone নতুন মানে সারানোর থেকে ভালো হবে যদি নতুনই কিনে ফেলিস, এমনিতেও এখন